দূর থেকে দেখতে পাচ্ছি আমরা উম কিছু কিছু লাইট জ্বলছে।

এ্যা এই ছবির মধ্যে দুইটি চেয়ার কোন দোকানের মধ্যে রাখা আছে এবং টেবিলের রং দুইটি গোলাপী কালার ।

দুর্গা প্রতিমাকে একটি ঢাকি ঢাক বাজানোর মাধ্যমে দুর্গা প্রতিমার আরাধনা করছে এবং এটি একটি রাতের ছবি।

এই ঘরটির রং সবুজ এবং ঘরের দেওয়ালে তিনটি প্লাগ বোর্ড করা রয়েছে।

একটি তাকে একটি সাদা কাগজের মধ্যে ইংরেজি অক্ষরে আ্যলফাবেট ই লেখা আছে।

টেবিলের মধ্যে নীল কালারের ঝুড়ি এবং টেবিলে অনেকগুলি ফয়েল পেপার ও পাতা দেওয়া আছে।

দোকানটিতে মূলত ফাস্টফুড পাওয়া যায় এবং বিরিয়ানি।

এটি একটি ক্রিকেট পিচ সুন্দর একটি ফ্ল্যাট পিচ ।

ছবিটি দেখলে আমরা বুঝতে পারছি এটি একটি বাড়ি তৈরি করা হচ্ছে।